হ্যাঁ ঠিকাছে আমি দেখি হিন্দিতে খুঁজবো। কিন্তু ব্যাপারটা কি জানিস তো? হিন্দি গানে না নাচ তো তোলাটা খুব ভালোই easy হয়। কিন্তু এমন এমন গান ভয় করে যে, ধর এবার আমাদের যে professors রা college এ থাকে তারা যদি কিছু মনে করে। তারপরে আমাদের যে বাইরে থেকে guest আসবে। তাদের যদি পছন্দ হবে কি না? সেটা নিয়েও একটা মানে problem. না না college এ এখনো অতকিছু দেখেনা জানতো? নিশ্চই না দেখলে তো সেটাই তো ভালো। কিন্তু তুই তো জানিস যে কিছু কিছু sir mam রা আছেন। যারা কি আরকি মানে বুঝবে একটু কম, আর বলে দেবে বেশি। তা তো বটেই।

তো কি হয়েছিল? ঐখানে আমি একটা বার একটা গানে নাচ করেছিলাম। তো আমাকে অনেক মানে কথা শুনিয়েছিল। অনেক বকা দিয়েছিলো। বলছিলো যে, তোমরা college এ program করছো। তো এইসব গানে কেন নাচ করছো? এ etcetera etcetera অনেক কিছু অনেক রকমের কথা শুনিয়েছিল। তাই জন্য আরকি খুব খারাপ লেগেছিলো। তাই ভাবছিলাম যে, যদি আবার এইখানেই সেরকম কেউ কিছু বলে বা কিছু। কোন গানে নেচে ছিলে? আমি তো ওই যে ওর গানটা নেই গানটা? ওই গানটাতে নাচ করেছিলাম। তাতেই sir দের খারাপ লেগে গেছিলো।

সেই জন্যেই তো ঐটাইতো তোকে বলছি। যে ধর, আমিতো গান select করে নিলাম বেশ ভালো ভালো কয়েকটা। কিন্তু এই যে sir mam দের পছন্দ হবে কি না সেটাইতো? দেখো polytechnic college আর বি টেক কলেজের মধ্যে অনেক different থাকে। ঐসব কলেজে অত বড় college এ কিছু বলবে না। এই নিয়ে নাচ গান নিয়ে at least কিছু বলবে না। না না আমাদের এই যেখানে আমি পড়াশোনা করছি মানে আমি বি টেক পড়ছি যেখানে, সেখানে জানিসতো কি? সেখানে সেরকম অত কিছু বলে না। কিন্তু তাও জানিসতো? নিজের জিনিস নিজের সম্মানটা নিজের কাছেই বাঁচিয়ে রাখাটা ভালো। এবার ধর আমিতো সেরকম অত college যাওয়া আসা করি না, ঠিকাছে? এবার আমাদের department এর sir mam দের সঙ্গে আমার যেইটুকু যা field কথাবার্তা হয় যেরকমটা তাদের behavior দেখেই বুঝতে পারি, তারা বেশ ভালো। কিন্তু হচ্ছে যে, আমাদের যে principal আছেন, উনি না একটু মানে আগেকার যুগের লোকদের যেমন বলে না? একটু এই মানে কেমন ধরণের? একটু মানে backdated type এর আচ্ছা সেকেলে। এই কি বলবো তোকে? মানে তুই ধর উম কিছু যদি তোর যদি মানে একটু sir mam দের মানে ওই sir sorry মানে ওই principal যদি তোর একটু সামান্য সামনে থেকে চুল বেরিয়ে যাবে বা কিছু এ হয়ে যাবে তোকে সেই ব বকা দেবে। বলবে যে এই চুল ভালোভাবে বেঁধে আসোনা কেন? এই ওই মানে ওরকম ধরণের। সেই জন্যেই হচ্ছে ব্যাপারটা বুঝছিস তো?

তো তুমি এক কাজ করবে, তুমি গান select করার পরে তোমার কোনো mam কে দেখাবে জিজ্ঞেস করবে। আহ হ্যাঁ আমিতো সেটা ভেবে রেখেছিলাম। আহ যে একটা বার আমি নাচ করবো যখন, তার আগে mam দেরকে বা sir দেরকে বা যে আমাদের principal উনাকে একবার গানটা শুনিয়ে আসবো যে আমি এই গানে করবো। যদি সে agree করে? তাহলে হ্যাঁ সেইটাকে নিয়ে নাচ করবো। আর যদি বলে যে না তাহলে হয়তো আমাকে অন্য গান খুঁজতে হবে। তাহলে তুমি এক কাজ করো। তাহলে তুমি এমন type এর গান খোঁজো, যেটা মানে একটু আহ জমকালো type এরও হবে। কিন্তু একটু মানে কোনোরকম কোনো এখনকার যেরকম ই থাকে সেরকম থাকবে না। হ্যাঁ সে করবো চিন্তা করিস না আমি খোঁজ পেলে আমি তোকে আমি জানাচ্ছি দাঁড়া বুঝলি? হম আমাদের school এরই ভালো ছিল বল? যখন program করতাম যেই গান পেতাম, যেই গান ভালো লাগতো, সেই গানেই করে দিতাম। sir mam রা সেরকম কিছুই বলতো না। না school এই ঠিক। School college আর সব আলাদা ব্যাপার না? হ্যাঁ তারপর সেই মনে আছে? আমাদের কে যে Mam শেখাতো নাচ program এর time এ। তখনও কি মজে লাগতো? কত বকতো? কত রকমের কি সব? মানে কত সুন্দর সুন্দর দিন কাটিয়েছি আমরা ছোটবেলাটায়। Mam ও আমাদের জন্য বকা খেত। যে mam আমরা এই গানে নাচ করবো। দিয়ে mam গিয়ে বলতো sir দেরকে যে এই গানে নাচ হবে এই হবে। তো mam কে বলতো না না এইরকম হবে না এই হবে না। কিন্তু mam বকা খেলেও আমাদের ওই গানেই করাতো। হ্যাঁ তারপর আবার ঝামেলা হতো dress নিয়ে বল? এই dress পাচ্ছিনা। তো এটা কিনতে হবে। তো এর কাছে এইটা নাই। এর কাছ থেকে এটা নিতে হবে। কেমন ধরণের মানে খুব ভালো দিন গেছে, আবার খুব খারাপও দিন গেছে।

সেটাই সবথেকে তো খুব ভালো নাচ গান করতাম আমরা ধর তোর এই fifteenth আগস্টে। তারপর twenty-six জানুয়ারির। এইসবের নাচগুলো খুব বেশ ভালো হতো বল? হ্যাঁ আর কিছু গান ধরাবাঁধা থাকতো। হ্যাঁ গান তো ধরাবাধা থাকতো সেটা তো ঠিক আছে। আর সব থেকে ভালো লাগতো কি? সাদা চুড়িদার কমলা চুড়িদার বা সবুজ চুরিদার পরে নাচ করা। সাদা, কমলা, সবুজ রঙের শাড়ী পরে নাচ করা। simple একটা চুরি বেঁধে নেওয়া। খুব ভালো মানে কোনো makeup করার সেরকম অত ঝামেলা থাকতো না কিছুই না। হ্যাঁ তারপরে তোমার মনে আছে? cultural আহ program এ একবার কি ঘাগড়া না কি পড়তে বলেছিলো আমাদের? আর আমাদের এত অসুস্থি লেগেছিলো যে, নাচ হওয়ার পরে আমরা stage থেকেই কানের নাকের খুলতে খুলতে বেরিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তখন সেটা আমরা রাজস্থানী dance করে ছিলাম। তোর গানটার নামটা কি ধরো? দাঁড়া মনে পড়ছে না। একটু পুরোনো গান ছিল। আহ তোর হ্যাঁ গানটার নাম ছিল হ্যাঁ আমার মনে পড়লো এখন। খুব মানে খুব লেগেছিলো নাচটা। কিন্তু ভীষণ গরম লাগছিলো সেই dress পরে। হ্যাঁ দিয়ে আমরা stage থেকেই কানের টানের সব খুলতে খুলতে বেড়িয়েছি নাচ হওয়ার পর পরে।

তোর ওই গানটা তে তোর ওই গানটা তেও নাচ করেছি। তারপরে পুরোনো পুরোনো mam গান কয়েকটা করিয়েছে dance আমাদের কে। তারপর আমরা নিজে থেকেই হিন্দি গানে dance করেছি কতগুলো।

সবথেকে ভালো লাগতো তোর, যেদিনকে আমরা নাচের program এর rehearsal করতে যেতাম program এর আগের দিন সেই দিনটা।

হ্যাঁ হ্যাঁ final rehearsal এর দিনটা। তা হতো খুব।

Academic prize গুলো সব পেতাম। খুব ভালো লাগতো। তখন বাইরে থেকে sir mam রা আসতো। তারপর তোর বাইরে থেকে guest রা আসতো তারা দেখতো। তখন খুব মজা লাগতো যে সবাই দেখবে

তারপর ছোট ছোট বাচ্চাদের নাচগুলো দেখতে সব থেকে মজা লাগে। সেই ঐসব দিন আর কি ফিরে পাওয়া যায় বলো? হুট্ করে বড় হয়ে গেলাম।

Four অব্দি মনে হয় class এগোচ্ছেই না এগোচ্ছেই না এগোচ্ছেই না। যেই four পেরিয়ে যায় five six seven eight nine ten মাধ্যমিক, কখন যে শেষ হয়ে যায়? বোঝাই যায় না। সেটাই, সবথেকে সত্যি বলতে school এ একটা জিনিসে আমরা খুব আশা করে বসে থাকতাম। যেটা হচ্ছে যে, আমাদের প্রত্যেক মাসে মাসে একটা করে program হতো মনে আছে তোর? সেই program টার জন্য। কি ভালো লাগতো? যে class করতে হবে না। হ্যাঁ cultural programme. কি মজা লাগতো? যে class করতে হবে না। নাচ করবো নাচের practice করবো। নাচ practice করবো বলে আমরা class করতাম না। আহ হ্যাঁ তারপর সবথেকে মজা লাগতো যখন tiffin time এ ছেলে গুলো সব খেতে যেত। লুকিয়ে লুকিয়ে নাচ practice করা দেখতো। হ্যাঁ ওগুলো বেশি মজা লাগতো আর mam বকতো যে, তোমরা এখানে কি করছো? মেয়েরা নাচ করছে। হ্যাঁ সবথেকে বেশি রাগ রেগে যেত আমাদের যে ছিল সুনীল sir সে রেগে যেত খুব বলতো এই ছেলেগুলো কোনোদিন শুধরাবে না। আর বেশি মজা লাগতো তো তখন। যা যখন মানে ধরো একটা ছেলে একটা মেয়ে খুব ভালো বন্ধু। ওরা এবার গল্প করবে ঐটুকু time এইতো একসাথে গল্প করতে পারবে। আর আমরা নাচের ফাঁকে ওরা গল্প করতো। আর সেই time এই sir বা mam চলে আসতো। কি অসুবিধা? হ্যাঁ সেটা তো মানে ধর মানে বকা তো শুনতই। তার ওপর যখন mam রা নাচ practice করার পর শেষ শেষ সময়টা যখন অন্য অন্য গান বা যে নাচ করতাম সেই time টা খুব মজা লাগে বল? হ্যাঁ কত না মজা করেছি। নাচ গান সত্যি খুব ভালো লাগে। আমিতো ছোট থেকে খুব পছন্দ করি নাচ গান। তারপরে নাচ করার বাহানায় ফোন নিয়ে গিয়ে, নাচ practice আমরা দিকে করছি কিছু কিছু জন ঐদিকে গিয়ে ফোনে গল্প করছে আর আমরা দাঁড়িয়ে আছি। সেটাই কিন্তু sir mam রা সবসময় আমাদেরকে বলতো যে, খুব ভালো নাচ গান করি আমরা। খুব ভালো লাগতো।

আহ হ্যাঁ হ্যাঁ সেই। হ্যাঁ তো শোননা। আমি যদি college এর এই নাচটার ব্যাপারটা আমি দেখছি, বুঝলি? আমাদের তো এখন ঠিক নেই, কে কি নাচ করাবে কি? মানে আমরা নিজে থেকে নাচ তুলবো? না আমাদের college এ বাইরে থেকে Sir বা mam কেউ আসবে নাচ করাবে? ব্যাপারটা বুঝতে পারছিনা আমি। আচ্ছা হ্যাঁ তো আমি জেনে নিয়ে তোকে বলবো বুঝেছিস?

আমার একটু ঠান্ডা লেগে গেছে। তাই জন্য কথার আওয়াজটা একটু এইরকম হচ্ছে। কিছু মনে করিস না। যদি না কিছু বুঝতে পারিস। আমাকে আরেকবার করে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ সেটাই দেখছি যে, তোমার গলাটা কি রকম আলাদা আলাদা লাগছে? হ্যাঁ আর বলিস না। যা আজকে দেখছি ঘুম থেকে উঠে ভীষণ ঠান্ডা করছিলো জানিস? কালকে যেমন গরম ছিল, আজকে দেখছি তার থেকে বেশি ঠান্ডা। নিয়ে হুট্ করে ঠান্ডাটা দেখছি নাক থেকে জল পড়তে লাগলো। মা বলছে কি হয়েছে? আমি বললাম যে, এই হটাৎ করে ঠান্ডা পরে যাওয়া তে ঠান্ডা লেগেছে। এত weather change হচ্ছে

সেটাই, বেশ ঠিকাছে তুই যা খাওয়া দাওয়া কর। অনেক্ষন তো তোর সঙ্গে কথা হলো।

হ্যাঁ বেশ ভালো লাগলো কথা বলে। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো কথা বলে। আর আমি যেরকম যা হচ্ছে আমি তোকে জানিয়ে দিচ্ছি ঠিকাছে? ঠিকআছে। বেশ ঠিকাছে রাখছি রে। হ্যাঁ হ্যাঁ